এবং কয়েকটি টেবিল দেখা যাচচে এবং কয়েকটি চেয়ার দেকা যাচচে।

এবং ওখানে লেখা রয়েসে সি_জি_সি ।

একটি বালটি দেখা যাচ্ছে এবং উপরে কাপড় দেখা যাচ্ছে।

এবং এক কয়েকটি লাইট জ্বলতে দেখা যাচ্ছে এবং বালিশ দেখা যাচ্ছে এবং ব্ল্যাঙ্কেট দেখা যাচ্ছে।

কয়েকজন সেলে ফুটবল খেলছে দেখা যাচ্ছে।

এখানে একটি মন্দিরের মন্দির দেখা যাচ্ছে এবং এই মন্দিরের ভিতরে দুজন পণ্ডিত দেখা যাচ্ছে।

ঘরের বাহিরে একটি সিলিন্ডার রাখা আচে দেখা যাচ্চে এবং একটি বারকেট রাখা আচে দেখা যাচ্চে।

এবং সামনে একটি গেইট দেখা যাচ্ছে।

এবং কয়েকটি কাগজও দেখা যাচ্ছে।

ফ্যান দেখা যাচ্ছে উপরে সাডের কালার করা আছে সাদা কালার দিয়ে এবং নীচে টাইলস লাগানো আছে দেখা যাচ্ছে।

এখানে একটি সুইমিং পুল দেখা যাচ্ছে।